এটি হল একটি মাঠ। মাঠে একটি পুলিশ -এর ছো-ও পুলিশ -এর মূর্তি আছে। এবং মাঠে অনেক দোলনাও আছে মা দোলনার পিছনে অনেক বড়ো বড়ো বিল্ডিং -ও আছে।

একটি মেয়ে একটি বাচ্চাকে নিয়ে আছে এবং একটি প্লেন -ও আছে এবং দুটি লোক দূরে দাড়িয়ে আছে।

এটি হল বাস স্ট্যান্ড । বাস স্ট্যান্ড -এ অনেক গুলি বাস দাড় করানো আছে এবং বাস গুলির পিছনে অনেক একটা বাড়িও দেখা যাচ্ছে।

এবং দুটি লোক পাহাড় উপর দাঁড়িয়ে আছে আর একটি লোক যাচ্ছে এবং সবুজ গাছপালা দেখা যাচ্ছে ।

একটি লোক গ্যারেজে ড্রেস পরে গাড়ি গুলি কি ঠিক করছে আরে একটি লোক ধরে আছে আরেকটি লোক গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছ --

আছে এবং দূরে দূরে বু শুধু দেখা যাচ্ছে বু সবুজ কালের জানলা এবং উপরে একটি লাইট ও আ--